বাইক ঠিকঠাক করার এবং দোকানটির সামনে একটি নীল জলের ড্রাম রয়েছে।

একটি লোক বিক্রি করছে।

থবুজ রঙের ঘাস দিয়ে মাঠটিকে সুন্দর করে তুলেছে।

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে শিব ঠাকুরের মন্দির।

চাইন টেনে দুটি সাদা কালারের প্রনামী বাক্স দেওয়া আছে।

যার মাধ্যমে আমরা সবগুলি দেখতে পাচ্ছি লাইটিং দিয়ে--

এখানে আমরা একটা মল দেখতে পাচ্ছি মলটার ভিতরে বিভিন্ন রকমের খাবার রয়েছে।

এর চারুদিকে মানুষ হাঁটাচলা করছে।

দুদিকেই আরো কয়েকটি মারুতি এবং মালগাড়ি রয়েছে সামনের--

চারপাশে গাছ দিয়ে মন্দিরটিকে ঘিরে রেখেছে মন্দিরটি অনেক উপর অব্দি যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে।

রঙ্গের একটি বাস আছে এস বাস টির পিছে একটি বড় বিল্ডিং সাদা এবং --

দোকানটির উপরে একটি লাইট জ্বলে রয়েছে লাইটির লগে একটি সাইনবোর্ড রয়েছে সাদা রঙের।

একটি হলুদ রঙের দেওয়ালও রয়েছে দেওয়ালটার লগে একটি কাঁচ--

এবং আকাশটি দেখতে খুবই সুন্দর রয়েছে গাড়িটির পেছনদিকটি--

স্টেশনটি দেখতে খুব সুন্দর লাগছে।

সামনে একটি কুয়া রয়েছে জলের ফুটকারা বলা হয় এটাকে খুব সুন্দর লাগছে দেখ--

এখানে আমরা স্টেট ব্যাংক এটিএমের--

দুটি বাক্স কলম রয়েছে একটি এ ওপর জনমানুষের হাতে একটি নীল কলম।

এবং যে বিক্রি করছে তার হাতে একটি লাল কলম রয়েছে।

মানুষটি একটি সাদা এবং নীল রঙের চেক চেক শার্ট পরা রয়েছে।

বাটখারি রয়েছে যেটার ভিতরে কোনো কিছু ওজন দেওয়া হয়।